মুখ লাগায় কাজ করছে এবং কিছু কিছু লোক--

একটি গাছ লাগানো রয়েছে এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে তিনটি নৌকো মেলায় সাজানো রয়েছে নৌকো ছাউনি লাগানো রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে।

গাছ লাইন বাই লাইন লাগানো রয়েছে।